প্লেয়ার এর ফটো লাগানো আছে আলমারি আছে খাটে বিছানায় ব্যাগ পড়ে আছে একটি একটি ফাঁকা রুম --

সেখানে অনেকগুলি মেয়ে আর্ট পেপার -এ কিছু একটি করছে কোন একটি সাজানোর কিছু চেষ্টা করছে দিনের বেলাকার ছবি এটি।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বোট উম কোন পার্ক -এর বোট -এর রেসিং অথবা কোন একটি বোটের কম্পিটিশন হচ্ছে।

কোন একটি লেক -এর পাশে জঙ্গল দিনের বেলাকার ছবি এটি।

আমরা একটি শাড়ির দোকান দেখতে পাচ্ছি এখানে। শাড়ি নয় জামা কাপড়ের দোকান।

আমরা এখানে একটি পেট্রোল পাম্প র ছবি দেখতে পাচ্ছি। যেখানে একটি অটো পেট্রোল ভরাতে এসছে এবং একটি বাইক -এ পেট্রোল ভরা--

দে এইখানে একটি বাস স্টপ দেখতে পাচ্ছি। এই বাস স্টপ -এ কলকাতা বাস -স দাঁড়িয়েছে। পেছনে আরও কতগুলি বাস আছে।

লাইব্রেরি র কাছাকাছি অনেকগুলি গাড়ি লেগে আছে। দুটি হলুদ রংয়ের ট্যা তিনটি হলুদ রঙের ট্যাক্সি --

আমরা এখানে একটি শংকর ভবনের ছবি দেখতে পাচ্ছি চার তলা বিল্ডিং ।

পড়া লেখার সামগ্রী সব বিক্রি হচ্ছে দোকানদার দোকানটি ফাঁকা আছে দোকানটাও দোকানদার একজন মেয়ে দকানা--

একটি বাল্ব আছে পেছনে অনেকগুলি সামগ্রী আছে।

পেছনে খোলা আকাশ পাশে গাছপালা রয়েছে। উম সা সবুজ মাঠ ফাঁকা কল--

আমি এখানে কোচিং সেন্টার -এর একটি ছবি দেখতে পাচ্ছি আকাশ বাইজুসের কোচিং সেন্টার এটি।

কিছু কিছু সরু সুপারি গাছ রয়েছে ঘেরা আছে সিক দিয়ে সি উ ওখানে ল্যাম্প পোস্ট লাগা--

দূরে একটি সাদা রঙের গাড়ি যাচ্ছে। একটি অটো যাচ্ছে তা পিছনে কতকগুলি গাড়ি যাচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উচু চার তিন তলা বিল্ডিং - এর নিচে স্টেট ব্যাংক নিচে একটি লোক কানে ফোন ধরে কার সাথে কথা বলছে।

সবুজ রঙের পাঁচিল দেওয়া মেট্রো ট্রেন এখন অন্ধকার। দিনের বেলা বলে লাইট জ্বলছে না।

সবুজ সবুজ অনেক গাছপালা রয়েছে পাশে বড় বড় বিল্ডিং রয়েছে।